না না না না sir। chicken এর slice করা হবে ফিলে করা হবে।

ফিলের ভেতরে আপনার stuffing টা করা হবে। ওই stuffing টা chicken দিয়েই আবার করা হয়। ঠিক আছে ? chicken টা দিয়েই ওটা stuff টা করে ফিলেটাকে মুখটা বন্ধ করে তারপরে ওটাকে আবার gravy র মধ্যে toss করা হয়। এটার price কত আছে ? এইটা sir পরে যাবে আপনার হচ্ছে three eighty র মতন। three eighty থেকে four hundred এর মতন price টা আমাকে একটু দেখে নিতে হবে sir four hundred এর মধ্যেই।

এটার মধ্যে sir আপনার থাকবে পাঁচ piece। okay তালে আপনি এটা add করে দিন। আর

আর আর সঙ্গে তো এটার সঙ্গে extra কিছু লাগছে না। আপনি salad আহ green salad টা দেবেন।

green salad টা কিন্তু আপনাদের কি কোনো plate system আছে যেটাতে green salad থাকে ? normally normal যেটা

আহ না। actually আমরা কাবাবের সঙ্গে ওই onion পেঁয়াজ দিই কিন্তু আপনাদের তো কাবাব কিছু নেই এখানে salad কিছুতেই আসছে না salad আপনাকে আলাদা করেই order করতে হবে। হ্যাঁ আমি সেটাই বলছি আপনাদের হ্যাঁ সেটাই শুধুমাত্র green salad আপনি add করে দিন আগেইতো আপনাকে বললাম আহ onion টা আপনি onion আর cucumber টা দুটো আলাদা আলাদা দেবেন। packaging এর সময় আলাদা করে দেবেন। okay sir ঠিক আছে আমি তাহলে salad টা শুধু আলাদা আলাদা করে pack করবো। একটাই salad দেবো কিন্তু packaging টা আলাদা হবে

এছাড়া আপনাদের একটা কথা বলুন তো আপনার আহ dessert এর মধ্যে কী কী item পাচ্ছেন আছে এর মধ্যে ? dessert এ sir আমাদের সেরকম variety কিছু থাকে না। dessert এর মধ্যে আমরা শুধু রাখি ice-cream রাখি, brownie with ice-cream করে দিতে পারি। আর আপনার আহ ইয়ে থাকবে কুলফি আছে। আর হচ্ছে আমাদের যেটা আছে আপনার আহ ফিরনি হবে। আহ i think ফিরনির তো সেরকম কোনো item নেওয়া হয়নি। ফিরনির দরকার নেই আপনি এক কাজ করুন আহ প্রথমত আহ ice-cream এর two in one ice-cream এর flavor টা হবে ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। two in one এর আপনার আহ sixty ML এর যে cup গুলো আছে না sixty ML এর তিনতে two in one দিয়ে দেবেন। আর একটা আপনি আহ চ~ crunchy chocolate টা দিয়ে দেবেন sixty ML এর । আহ chocolate দেবো পাঁচটা তাই এই দুটো তাই তো ? না একটা chocolate, আর তিনটে two in one। crunchy chocolate যেটা আছে না সেটা দেবেন। okay ঠিক আছে sir। আর noodles আপনাদের কিছু লাগছেনা বা কাবাব আপনাদের কিছু লাগছেনা তাই তো ? না না কাবাব কিছু লাগছেনা লাগছেনা। আর একটা আহ one liter এর একটা Coke দিয়ে দেবেন। coke আছে তো ? আহ হ্যাঁ হ্যাঁ coke আমরা দিয়ে দেবো sir কোনো অসুবিধা নেই।

এটা food item টা করবেন। make sure করবেন যেটা veg যেন সেটা আহ আপনি package টা packaging টা আলাদা যাতে হয় ,আপনি deliver একসাথে করে দিন not an issue but packaging টা যেন আলাদা হয়। আর please cutlery সঙ্গে দিয়ে দেবেন। at least চারটে plate আর কিছু spoon যেন ওর মধ্যে থাকে আর কিছু tissue। একদম একদম sir ওটা নিয়ে আপনাকে ভাবতে হবেনা। ওটা আমরা আপনাকে দিয়ে দেব। আমি একবার শুধু আপনাদের menu টা একবার আরেকবার confirm করে নিচ্ছি। আপনি দেখে নিন যদি আপনার কিছু addition করবার হয় তালে আপনি করতে পারেন ঠিক আছে ?

আচ্ছা দুটো আপনারা বলেছেন তান্দুরি রুটি

দুটো আপনারা বলেছেন লাচ্ছা পরোটা।

ঠিক আছে ? আচ্ছা আর veg এর মধ্যে হচ্ছে আপনার একটা থাকবে হচ্ছে উম আহ ওই পনিরের একটা থাকছে veg যেটা আমরা আলাদা করে করে দিচ্ছি।

ঠিক আছে ? rice একটা আছে আর একটা veg rice আছে।

okay ঠিক আছে। আর একটা হচ্ছে crispy পনির একটা আপনাদের বলেছেন।

যেটা coat করে করে দেওয়া coat করে করে দেওয়া হবে। তালে দুটো veg item কিন্তু হয়ে যাচ্ছে। একটা crispy পনির আর একটা হচ্ছে পনিরেরই veg কোনো একটা gravy item।

আচ্ছা আর আপনারা বলেছেন একটা chili chicken ওটা বলেছেন gravy boneless ।

ঠিক আছে ?আচ্ছা আর একটা বলেছেন হচ্ছে আপনারা আহ chicken stuffed যেটা আমি আপনাকে বলেছি।

ওইটা একটা আপনাদের রয়েছে। আর আরেকটা রয়েছে হচ্ছে আপনার salad যেটা আপনার আলাদা আলাদা করে আপনি আমাকে বলেছেন। sure। আচ্ছা ইয়ে stuffed chicken বললেন ওটা gravy হবে তো ? আ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা gravy হবে sir। আর একটা crispy prawn একটা আছে আপনার। হ্যাঁ crispy prawn আছে এক plate। ঠিক আছে ? আর আপনাদের two in one ice-cream আছে তিনটে । আর crispy choco bar আছে choco ice-cream যেটা আছে ঠিক আছে সেইটা আপনার রয়েছে হচ্ছে গিয়ে একটা।

পুরো আপনার menu, তাই তো ?

না চারটে ice-cream ই আপনার sixty ML এর আপনি চারটে plate দেবেন, cutlery মানে চারটে plate আর কিছু যেন spoon আর tissue পাই। okay sir not an issue । আমি এগুলো সমস্ত আপনাকে পাঠিয়ে দেবো। আমাদের delivery করতে কিন্তু একটু time লাগবে sir কারণ আপনার menu টা একটু বড়ো আছে তো সেহেতু আমাদের একটু এক ঘন্টার মধ্যে আশা করি আপনার খাবার আপনার

খাবারগুলো একটু fresh থাকে hot থাকে মানে খাবারগুলো যেন গরম থাকে ঠিক আছে ? যেন না হয়ে যায়।

না না না এইগুলোই আছে। আপনি একটু যতটা তাড়াতাড়ি সম্ভব delivery করুন। এটা আহ কত টাকা হচ্ছে আমাকে একটু জানিয়ে দিন ? আর payment টা কিভাবে করতে হবে সেটা বলে দেবেন। হ্যাঁ sir, payment টা আপনাকে online এ payment আমাদের দেখুন একটা app আছে ঠিক আছে ? সেই app এ গিয়ে আহ আপনাকে নয়তো আমি একটা link পাঠিয়ে দিচ্ছি sir। আপনি তো app থেকে order টা করেন নি আপনি যেহেতু direct করছেন order টা সেহেতু আমি আপনাকে আপনার number এ একটা link পাঠিয়ে দিচ্ছি। ওই link এ গিয়ে আপনি payment টা একটু করে দেবেন।

okay sir । আমি আপনাকে তাও amount তা আপনার বলে দিচ্ছি। amount টা আপনার ওই near about আপনার হলো হচ্ছে গিয়ে ওই আহ two thousand eight hundred এর মতন হচ্ছে sir। ঠিক আছে আমি এটা pay এখনই pay করে দিচ্ছি confirmation টা আপনাকে দিয়ে দিচ্ছি। but আপনি please make sure করবেন আগেরবার actually আমরা অন্য জায়গা থেকে order করেছিলাম cutlery টা ছিলো না। তো please cutlery গুলো দিয়ে দেবেন একটু ঠিক আছে ? একদম একদম নিশ্চই sir। সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি as soon as possible আপনাকে খাবারটা পাঠিয়ে দেবো। একটা reviews অন্তত দিয়ে দেবেন sir আমাদের থেকে যেটাই থাকবে link এ গেলে পরেই আপনাদের ওখানে দেখবেন reviews এর ও option পাবেন। ওইখানে একটা reviews অবশ্যই খাবারটা খেয়ে একটু দিয়ে দিলে খুব ভালো হয় sir।

অবশ্যই আপনার food quality ভালো থাকলে অবশ্যই আমি ভালো review দেবো don't worry । okay ধন্যবাদ sir call করার জন্য। thank you ma'am আমি এখানে আহ thank you information গুলো দিলেন আপনি। আমি payment টা করে confirmation দিয়ে দিচ্ছি ঠিক আছে ? thank you। okay, আমি আপনাকে link টা পাঠিয়ে দিচ্ছি, ধন্যবাদ sir আপনার দিন টা শুভ হোক।

Hello Hello Hello তুই শুনতে পাচ্ছিস? হ্যা হ্যা শুনতে পাচ্ছি বল। আসলে আমি এখন যেখানে আছি না এতো বাজে Network না

ওহ না না আমি একদম শুনতে পাচ্ছি তুই শুনতে পাচ্ছিস তো আমার কথা? একদম শুনতে পাচ্ছি তুই কি এখন বাড়িতে না Office? আমি আজকে বাড়িতে আছি রে আজকে আমাদের Office ছুটি আছে দারুন বেপার আজকে আমাদেরও ছুটি তাও আবার নীল পুজো উপলক্ষ্যে ভাবা যায় ও বাবা দারুন দারুন তো কি করছিলি তাহলে বাড়িতে আজকে? বাড়িতে অনেকদিন বাদে আজকে অনেকক্ষন ধরে ঘুমালাম। এখন তো আমাদের তো জানিস এ Office এর Distance এমনই

করে বাড়ি আস্তে আসতেই দুই আড়াই ঘন্টা লেগে যাই সময় তো আজকে অনেকদিন বাদে একটা Week এর মধ্যিখানে ছুটি পেয়েছি বলে অনেক্ষন ধরে ঘুমালাম বুঝলি? বাহ্ তো তারপরে একটা হ্যা তো তারপরে একটা অনেকদিন ধরে একটা Cinema দেখবো। ভাবছিলাম মানে ওই আর কি তোর Amazon Prime এই আছে ওটা এতো গরমের মধ্যে Cinemaহল এ গিয়ে Cinema দেখার সুযোগ আর সুবিধা কোনোটাই নেই তো ওই Amazon Primeএই দেখছিলাম আমি জানিনা তুই দেখেছিস কিনা Swizerland বলে একটা বাংলা Cinema বুঝেছিস? ও না আমি নাম শুনেছি কিন্তু Cinema টা আমার দেখা হয় নি। তোর কেমন লাগলো Cinemaটা একটু বল কিরকম? প্রথমত বাংলা Cinema আমি দেখা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি কারণ আমার ঠিক হয় দেব জিৎ এর হিরোগিরিনাচানাচি ওগুলো আমার ঠিক ভালো লাগে না হ্যাঁ কিন্তু এখনকার দিনে না আমার

যেগুলো দর্শকরা হয়তো অতটা জানে না কারণ আমার মনে হয় Cinemaটা বেশ কিছুদিন হলো Releaseকরেছে কালকে FacebookScroolকরতে করতে হঠাৎ করে এই সিনেমার একটা ছোট Video চোখে পরে তো ওটা চালাতে আচ্ছা এতো সুন্দর লাগলো Justএক দুই মিনিট এর কিছু একটা দৃশ্য ছিল এতো সুন্দর লাগলো দেখেই মনে হলো Cinemaটা দেখি তো খুঁজতে ই দেখলাম Amazon Primeএ আমারSubscriptionনেওয়া আছে Prime এ আমার Subscription নেওয়া আছে তাই দেখা শুরু করলাম আচ্ছা আচ্ছা আমি তোকে বলতে পারবো না এতো মিষ্টি একটা ছবি না মানে তোর দেখলে তুই এবার দেখতে শুরু করলে বুঝে যাবি End টা কিরকম হতে পারে বা কি কি ঝামেলা আস্তে

Cinemaটা আছে হচ্ছে তোর আবির আবির চট্টোপাধ্যায় আচ্ছা ওর নাম চট্টোপাধ্যায় ই তো?

আবির চট্টোপাধ্যায় রুক্মিণী মৈত্র আছে আর দুটো ছোট ছোট খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ নামটা কি আমি জানিনা আর অরুন গঙ্গোপাধ্যায় ওনার বোধ হয় নাম উনি আছেন

আর একটা ভালো বেশ সুন্দর একটা চরিত্রে ওনাকে দেখা যায় তো Cinemaটা BASICALY এরা দুজন আবির আর রুক্মিণী এরা দুজন স্বামী স্ত্রী খুব ই মধ্যবিত্ত একটা আচ্ছা পরিবার যেখানে ছেলেটি চাকরি করে হচ্ছে তোর গাড়ির একটি Service Center Service Center না মানে DilarShowroom কাজ করেহু হু আর মেয়েটি হচ্ছে একজন প্রাইমারি স্কুল এর শিক্ষিকা। আচ্ছা তো গল্পের শুরুই হচ্ছে খুব সুন্দর ভাবে মানে একটা সাধারণ জীবনযাপন যেভাবে হয় মেয়েটিকেও হয় না যে খুব বিশাল Makeup দিয়ে দেবে বোঝাই যাবে না যে হু হু মধ্যবিত্ত না বড়োলোক বাড়ির কিছুই বোঝা যাবে না সবকিছুই Similar লাগবে সেরকম নয় একদম যেরকম হওয়া উচিত ধর দুটো আমি যেহেতু ছোট ছোট জিনিস গুলো Notice যেহেতু করি যে একটা জামাই ধর দুবার তিনবার করে Repeatকরছে

এবার হঠাৎ মেয়েটির যে বাপের বাড়ি সেটি ঘটনাক্রমে দেখা যায় খুবই বড়োলোক একটি বাড়িআচ্ছা এবার ছেলেটির অত স্বচ্ছল অবস্থা ছিল না তো ছেলেটিকে মেয়েটি বাড়ির অমতে ঠিক নয় কিন্তু বাবা রাজি ছিল বাবা খুবই ভালো কিন্তু ওই হয় না যে সমানে সমানে বিয়ে হয় নি তোহু হু তো দিদি যখন বাপের বাড়ি যায় ভাই ফোটায় তখন ছেলেটি যায় এবারে পিসতোদাদা এই কথা প্রসঙ্গে অনেক খোটা দিতে থাকে আর এবার সেই সূত্রে খাবার টেবিলে আবির মানে ছেলেটি যে Characterওর playকরেছে সেখানে ওরা বলে যে ওরা Switzerlandবেড়াতে যাচ্ছে এবার একটা মধ্যবর্তী Family এর কাছে Switzerlandবেড়াতে যাওয়া

খাবার টেবিলে এতো অপমানিত হচ্ছিলো যে ওটার জবাব দেবার জন্য ওরকম ভাবে বলে কিন্তু তার পরবর্তী তে দেখা যায় যে কিভাবে সেই জায়গাতে যাওয়ার জন্য টাকা সঞ্চয় করছে মানে পরবর্তীতে দেখা যায় ধর যে Travel Agentএর কাছে গিয়ে দেখতে পারে যে চার লক্ষ টাকা দিতে হবে এবার এক লক্ষ টাকা Firstএ দিয়ে দিলে কোনোরকমে তারপর Installment এ বাকি তিন লক্ষ টাকা দিতে

করে টুর হয়ে যাবে চার জনের বাচ্ছা বাচ্ছা একদম ছোট ছোট মেয়ে তো Firstএ টাকাটা তো দিয়ে দিলো কিন্তু তারপরে তো আর টাকার জোগাড় নেই তো তখন কিভাবে Over timeকরছে ছেলেটি ওই কাজটার সঙ্গে সঙ্গে আবার Cab Driver হিসাবে কাজ করছে মেয়েটা সমস্ত বাড়ির চাকর একটাই ছিল maid ওনাকে ওনাকে ছাড়িয়ে দিল তার সঙ্গে বাড়ির কাজ করছে বাড়ির Schoolথেকে আসার পরে তারপর Tuitionকরছে দুজনে খেটে খুটে অনেক টাকা জোগাড় করলো কিন্তু শেষ কিস্তি টা দেওয়ার আগে দেখা গেছে যে একজন পাশের বাড়ির একজন বৃদ্ধ আর তার Wife থাকতেন যাদেরকে এই ছেলেটির পরিবার খুবই ওরাও ভালোবাসতো ওরাও ওদেরকে ভালোবাসতো এবার ওর Wife খুব অসুস্থ হয়ে পরেHospitalizeকরতে হয় এবার ওদের ছেলে থাকে হচ্ছে বিদেশে।

টাকা পাঠাচ্ছে না যখন অসুস্থ হয়ে পরে তখন Immediately লাগবে ওদের তখন এক লক্ষ আশি হাজার টাকা এবার obviously টাকাটা নেই তখন কি করবে তখন ওদের Lastকিস্তির টাকাটা সেখান থেকেই দিয়ে দিতে হয়। তারপরে একটুখানি কিছু জিনিস হয় Last এ এসে দেখা যায় যে ওই বৃদ্ধ লোকের ছেলে এসে আশি হাজার টাকাটা দিচ্ছে